এবং এটা পুরনো দিনের বাড়ি মনে হয় এখানে --

এখানে বহু মানুষের সমাগম হয়েছে। সুন্দর সুন্দর কতগুলি বিল্ডিং এখানে দেখা যাচ্ছে। এখানে কোনো অফিস বা কোনো ব্যাঙ্ক বিশেষ রয়েছে। মানুষজন তাদের প্ৰয়োজন মেটানোর জন্য এখানে এসছে।

এবং জমায়েত হয়েছেন এবং এছাড়াও তাদের ব্যবহৃত যানবাহন বাইক সাইকেল দেখা যাচ্ছে।